এখানে রাস্তার পাশের কিছু দোকানের ছবি দেখা যাচ্ছে আর দোকান গুলোর সামনে --

এখানে ডিসকাউন্ট টা দেখা যাচ্ছে এটি হল একটি শপিং মল এর ছবি ।

এই ফল সত্যাগ্রহের ছবি দেখানো হয়েছে এই ছবিটাতে ।

এবং ফাইল গুলো নামানোর জন্যে একটি মোই রাখা রয়েছে-এ এবং অনেক গুলো নামিয়ে দিয়েছে।

এই ছবিটিতে একটি রাস্তার ছবি দেখা রাস্তার পাশে--

একটি লাল রংয়ের বাইক এবং একটি নীল রংয়ের টোটো দেখা যা--

এখানে একটি রাস্তার ছবি দেখা যাচ্ছে ।